যারা দশ পনেরো লাখের মধ্যে সীমিত, তাদের দেখুন পনেরো percent কুড়ি percent করে

তো কি করবে ওখানে? ওদের কিছু করার নেই ওদের। Definitely definitely সেটাই সেটাই

আজকে ওটাই আমরা যত দেখছি তো সেটাই মানে একটা অদ্ভুদ ব্যাপার। তো যাইহোক latest যে আমরা খবর দেখলাম তারমধ্যে ভালো লাগার মধ্যে একটাই দেখলাম under nineteen এ আমাদের যে মেয়েরা

আহ ছেলেরাই মানে cricket এ এগোচ্ছে। তা নয় আমাদের মেয়েরাও এগোচ্ছে মানে এটা prove করছে যে, women মানে কোথাও না কোথাও আগের তুলনায় অনেক বেশি develop করছে

অনেকেই বলেছে যেমন দেখবেন আপনি যদি বিবেকানন্দর কথাও দেখেন বা আ~ আরও বড়বড় আহ মনীষীদের কথা, তারা বলেই গেছে যে একটা দেশ তখনই develop হতে পারে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 এই যে খেলাধুলাতেও তারা আগে ছোট মানে আমরা দেখেইছি যে, বিভিন্ন ভাবে হয়তো table tennis এ অনেক খ্যাতিনামা আমাদের যেমন আহ সানিয়া মির্জা অনেক নাম নিয়ে এসেছে। কোথাও আমরা যদি দেখি যে, আমাদের আহ ব্যাটমিন্টনেও আমরা অনেককিছু করেছি। কিন্ত cricket এ এই যা step তো খুবই ভালো। মেয়েদের ফুটবল নিয়েও ভাবা হচ্ছে। আগামী দিন হয়তো আরও ভালো হবে।

আহ তারসঙ্গে মানে news coverage এর মধ্যে তারা মানে যেটা হয় আজকের date এ, আমাদের সামনে যে news টা তুলে ধরা হয় বা যেটা আমরা দেখতে পাই আমরা সেই news টা কে নিয়েই ভাবি বা সেটাই আমরা দেখতে পাই। যেটা আমরা মানে কারণ সব জায়গায় হয়তো আমরা সেইভাবে গিয়ে জায়গাটা visit করে প্রত্যেকটা individual এর সঙ্গে কথা বলে তার information টা হয়ত আমরা সংগ্রহ করতে পারি না। তো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

তাকে আরো যদি উন্নতি করতে হয় তো বিভিন্ন জায়গায় বা ছোট ছোট district এর একাধিক জায়গায় বিভিন্ন coaching centre যেখানে ছেলে বা মেয়ে দুজনেই যেন equally যেন তারা প্রশিক্ষণ পায়।

ক্ষেত্রেই যদি আমরা বলি যদি আমরা দেখি যেমন school level থেকেই যদি আমরা দেখি, school level থেকেই যেমন একটা বাচ্চা school এ গেলো গিয়ে পরে সে school এর ছোট একটা annual sports হলো তাতে দৌড়ালো। আহ ব্যাস এখানে কিন্তু আরো কিছু খেল হলো তাতে participate করলো। তারপরে যদি by chance কেউ chance পেলো সে district গেলো তারপর state গেলো, বাকিরা হারিয়ে গেলো। সেইখানেই যদি একটা প্রশিক্ষণের ব্যাপার

যদি একটা তাদেরকে শেখানোর যদি একটা ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় এরা আরও আরও develop করবে এবং আগামী দিন আমরা আরও অনেক বা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারবো। একদম একদম আপনার সঙ্গে একমত আমার এর উপরে। মানে যেইভাবে করে আমাদের আহ sports টা এগিয়ে যাচ্ছে, sports এর মধ্যে মানে বেশি করে cricket এর নিয়ে যদি আপনি বলেন আপনি যেটা বললেন women's এর অবশ্যই এদেরকে মানে equally ছেলেদের সঙ্গেও treat করা হোক। এখন তো আমার মনে হয় যবে যখন থেকে সৌরভ গাঙ্গুলী BCCI র president হয়েছিল, সেখান থেকে অনেক কটা changes এসেছে। ঠিকাছে হয়তো এখন উনি continue করছেন না, কিন্তু ওই changes গুলোকে নিয়ে এখন যা former আছে BCCI র আহ board of members তারা হয়তো ওইটাকে নিয়ে এগিয়ে চলেছে। এই যেমনি IPL শুধু ছেলেদের হতো এখন women's দের IPL হচ্ছে। তো এই women's দের IPL হওয়ার থেকে, কি হলো? যেমনি ছেলেদের ও IPL এর মধ্যে অনেক কটা local ছেলেরা chance পেয়েছে। এই আপনি বলতে পারেন মোহাম্মদ সিরাজ হলো ঠিকাছে? আজ ও India য় ODI deview করে খেলে, অর্শদীপ সিং বলো, সরফরাজ খান হলো। এরা কি? এরা local মানে রঞ্জি খেলে এইসব খেলে অব্দি সীমিত ছিল। কিন্তু যেই IPL এসেছে এরা ওইটাতে chance পেয়েছে ওখান থেকে ওরা India র জন্য deview করেছে। তো সেরকমই মানে মেয়েদের জন্য যদি মেয়েদের IPL টা হয়, তাহলে মেয়েদেরও মানে অনেক কটা মেয়েই chance পাবে, IPL এ আসার জন্য। আর ওই IPL থেকেই ওরা আবার India তে deview করতে পারবে। তো এইসব যদি tournament হয় ছোট ছোট যে league গুলো হয়, এই league গুলো যত বেশি করানো যায় আমাদের আহ country তে তত better. মানে আমাদের upcoming future এর যে বাচ্চা মেয়েরা আছে বা ছেলেরা আছে যারা খেলছে, তারা আরো অনেক বেশি ছেলেরা chance পেতে পারে অনেক বেশি মেয়েরা chance পেতে পারে। যেখান থেকে ওরা নিজেদেরকে explore মানে ওদের একটা platform তৈরী হয়ে যাবে। যেখানে এসে ওরা নিজেকে perform করাতে পারে, নিজে perform করতে পারে, আর এগিয়ে আসতে পারে। তো এই platform গুলো যেটা তৈরী করে দিচ্ছে মানে আমাদের BCCI বলুন বা এ। আমার মনে হয় এটা খুবই ভালো হচ্ছে। আর এটাই এরকম হয়ে যাওয়া উচিত। continuation যাতে থাকে এইটা। একদম একদম নিশ্চই। এই ছাড়া তো আপনি দেখে নিন হ্যাঁ, এই ছাড়া তো আপনি মানে news হয়তো দেখেননি, আপনি একটা sports নিয়ে বললেন। আপনাকে sports এর একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের মানে আপনি যদি Follow করে থাকেন। ইউ এস এ র একটা team আছে যেখানে ইউ এস এ র team এ খেলছে আগোরাটা player তারমধ্যে নটা হচ্ছে Indian player. মানে যাদের মা বাবারা ঐদিকে গিয়ে settled হয়ে গেছে ওরা ঐদিক থেকেই মানে born and brought up ওর ওদিক থেকে এখন ওরা Indian name কিন্তু সবকটা খেলছে ইউ এস এ র team এ। কত কতটা মানে ইয়ে যদি এইটা আমাদের India তে আগে থেকে হয়ে থাকতো তাহলে আজকে হয়তো ওরা আমাদের দেশের হয়েই খেলতো কিন্তু যাইহোক as a women যদি আপনি দেখেন তাহলে মানে এগিয়ে গেলেই ভালো হয় যতই হোক।

এই ছাড়া news এর আপনি যদি কথা বলেন হ্যাঁ, এই ছাড়াও যদি আপনি এখন latest news ও দেখেন, তাহলে আমাদের share market এর যা অবস্থা আছে, যেইভাবে করে আমাদের এখন আদানি loss খেয়েছে, ঠিকাছে?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 এই আদানির share তো পরেই যাচ্ছে পরেই যাচ্ছে, আমি তো আমি জিজ্ঞেস করলাম যে, আপনি কি টাকা রেখেছিলেন? বলছে হ্যাঁ আমি একটা ছোট্ট amount ই রেখেছিলাম, আমি বললাম কত? বলছে পঞ্চাশ হাজার টাকা। Forty eight thousand এ কিছু ইয়ে করেছিল invest করেছিল। ওইটা ওই forty eight thousand টা তিন লাখ তেত্তিরিশ হাজার অব্দি গেছিল, তেইশ হাজার তিন লাখ তেইশ হাজার অব্দি গেছিলো। ও তখনও ঐটাকে withdraw করেনি আর আজকে ওই তিন লাখ তেইশ টা, ওই তিন লাখ তেইশ টা চলে এসেছে দু লাখ দশে। আমি বললাম এখনও withdraw করে নাও, জানিনা এটার কি হবে? এইটার কিন্তু

সেটা এখনও দেখা যাক কোন দিকে যায় জিনিসটা? কতটা কখন গিয়ে থামে? কোথায় গিয়ে থামে rather? এখন ওইটাই দেখতে হবে। কেন কি? এই দিগ্গদের সঙ্গে অনেক কোটাই লোকের loss হলো। অনেক পয়সারই loss হলো অনেকজনের। তো যতই হোক দেখা যাক, এখন কি করা যেতে পারে? এই ছাড়া আপনি যদি আহ

তো এখানে আমি দেখতে পারি। গুরগাঁও গুরুগ্রাম মানে গুরগাঁও যেটা এখন গুরুগ্রাম বলে, ওখানে মানে multi national companies অনেক ছিল। কিন্তু এখনও ওখানে এতটা recession ঢুকে গেছে যে, এখন সবকটার hiring stop আছে। কেউ মানে কোনো কোম্পানি এখন hire করছে না লোক। যারা existing আছে ওদেরকে কে দিয়ে কাজ করাচ্ছে। মানে দুজনের কাজ একজন কে দিয়ে করাচ্ছে। এবার লোক বুঝতে পেরেছে যে, market এ openings নেই ওরা এদিক ওদিক switch করছে না। কিন্তু ওই pressure টা handle করে কাজ করছে। কেন কি? ওদেরও কিছু limitation আছে ওদেরও কিছু commitment আছে towards their family. চাকরি ছেড়ে বাড়িতে বসতে পারে না তো এই recession যখন market এ hit করে না? এটা

খুব impact দেয়। মানে upcoming আহ youth কে যারা এখনই ধরে নিন কলেজ pass out করে বেরিয়েছে বা যারা এখন আহ job এ ঢুকছে, তাদের জন্য মানে খুব critical.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

কাজের pressure তো থাকবেই private এ সবজায়গায়। কিন্তু এখন যে time টা আছে এখন আপনাকে job assurity রাখতে হবে। আবার আপনার কাছে opportunity আসবে যখন আপনি switch করতে পারবেন। basic growth করতে পারবেন। কিন্তু এখন হচ্ছে stability র time এখন নিজেকে stable রাখতে হবে আপনাকে। হম একদম ঠিক কথাই

আ~ আর শুধু তাই নয় মানে আমরা যদি আরেকটু দেখি last last এক বছর ধরে যে ব্যাপারটা হচ্ছে মানে যাকে আমরা মানে war এর মধ্যে যে আমরা রয়েছি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। শুধু তাই effect নয় তাইওয়ানের সঙ্গে চায়নার যে problem আহ শুধু আহ এইটার ও ব্যাপার নয় আমাদের পাকিস্তানের

আকাশচুম্বী দামে তারা পৌঁছে গেছে, যেটা মানুষের কেনার নাগালের বাইরে। তো এইসব চলছে তারই সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে, মানে এই এই ক্ষেত্রে হতে গিয়ে মানে আমাদের যে government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

হ্যাঁ অনেক advanced ভাবে ওইটা কে তৈরী করা হয়েছিল। হ্যাঁ যাতে যে একদম যাতে হ্যাঁ একজায়গার থেকে আরেক জায়গায় যেন সে সবকিছু কে নিয়ে যেতে পারে। যাতে কি না? আহ শুধু তাই নয়

ওই Planes গুলোকে যদি এখন market এ আহ হম হ্যাঁ তো সেই আরকি ব্যাপার। শুধু তাই নয় তারই সঙ্গে প্রত্যেকদিন নতুন নতুন ভাবা হচ্ছে, কিভাবে কি drone করা যায়? যেমন drone এর ব্যাপারে আমাদের India একটা নতুন drone কে নিয়ে ভাবছে খুব। যে কি না জলের তলে মানে আহ under water drone মানে আমরা drone মানেই ভাবি সে উপরে উঠবে আহ উড়ে পরে বিভিন্ন জায়গায় radar এর under এ করে বিভিন্ন informations gather করে নিয়ে আসবে। যেটা কি না আগে যেমন একজায়গার থেকে আরেক জায়গার খবর পাওয়ার জন্য, সামনের সৈন্য কোন জায়গায় আছে? তাদের position জানার জন্য যেমন ধরুন আ~ আমাদের LOC কার্গিল সেই যেটা হয়েছিল, আহ যেহেতু তারা banker উপরে বানিয়ে বসছিলো

Banker কে হয়তো কোনোভাবে smashed করা যায়। কিন্তু সেইসব গুলোকে নিয়ে ভাবার জন্য এই বিভিন্ন করে এই যে চিন্তাধারা তার জন্য এই যে হেলিকপ্টার বললাম as per the news update.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 বিভিন্ন বা বিভিন্ন weapons তো তৈরী হতেই থাকছে missiles এর upgradations তো চলছেই। তারই সাথে সাথে nuclear ব্যাপার যেটা এতটা খবরে সেইভাবে আসে না, সেই নিয়েও বানানো হচ্ছে। যেমন আজকেই আমি দেখছিলাম

যে চায়না কিরকম ভাবে nuclear weapons তাদের বাড়িয়ে চলেছে। যে মানে আজ ওদের কাছে যা nuclear weapons আছে আর পাঁচ বছর পর তার double এর বেশি হবে। আর আর দশ বছর পর তার~ তারও Doubles এর বেশি। মানে কত কত nuclear weapons তৈরী হয়ে যাবে। তো এইভাবে আরকি চতুর্দিকেই আহ মানে যেটা upgra~ upgrade চলছে মানে সবদিকেই শুধু নেই হাহাকার আর আহ information যেটা বলছে যে, কোথাও না কোথাও আহ সবজায়গাতেই insecurity fill করা। মানে এই weapons এত হরে তৈরী হচ্ছে মানে এটা কারোর উপর প্রযোগ করার জন্য নইলে সেই weapons ও কাউকে ব্যাবসা করবে কাউকে বিক্রি করবে কম পয়সায়। এবার যাকে বিক্রি করবে যেমন আমরা দেখছি ইসরাইল কখনো লড়ে লড়ছে। কখনোও দেখতে পাচ্ছি ইরাকে লড়ছে। কখনোও আমরা দেখতে পাচ্ছি আহ পাকিস্তানের মধ্যে তো সমস্যা চলছেই।

বা আফগানিস্তানে এই problem চলছে। তো চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম আহ ভাবে চলছে এইসব কিছু। তো সেইভাবেই আরকি ধরুন আহ চলছে তো insecurity টা তো মানে আহ পুরো world ই রয়েছে। আহ মাঝে মাঝেই সবাই এখন ভয় পায় যে, third world war না লেগে যায়। তো সেইভাবেই সব চলছে।

সময় আছে হ্যাঁ কিন্তু জিনিসগুলো যেইভাবে করে এগোচ্ছে সেটা third world war এর এগোচ্ছে মনে হচ্ছে। না আমার মনে হয় third world war এ এখনো একটু সময় লাগবে। এখনও third world war এর সেরকম ইয়ে আসেনি। কেনোকি যতক্ষণ রাশিয়া India এরা একদিকে রয়েছে ততক্ষন third world war এ আপনি মানে পরিকল্পনা করতে পারেন না। আর চায়না তো কোনোদিনই এদের সঙ্গে মানে ঐ একটা difference চলে আসে না? per country আর ইয়ের মধ্যে তো ওখানে ওই difference টা create হয়ে যাচ্ছে দুজনের মধ্যে। সেই জন্য third world war টা মনে হয় না এখন কখন মানে কতটা ইয়ে হবে? কিন্তু হ্যাঁ কিন্তু এখন যা situation চলছে এইসব এই war আর এইসব গুলোর জন্য আরো অনেক কটা countries আছে যারা effected হচ্ছে। তারমধ্যে পাকিস্তানের অবস্থাটা এখন আপনি যেটা বললেন দেখতেই পাচ্ছেন মানে খুবই বাজে অবস্থা। মানে আমরা খুব একটা খুশি হবার ব্যাপার নয় এটা আমাদের জন্য, ঠিকাছে? কেন কি? একটা সাধারণ মানুষ যতই হোক after all ওরা তো একটা মানুষ, একটা জীব। ওরা যদি না খেয়ে যদি লোকেরা মরে যায় তাহলে তো মানে খুবই মানে শুনতেও খুবই বাজে লাগে। তাহলে যাদের উপরে হচ্ছে তাদেরটা ভাবুন কি হচ্ছে? তো মানে ওদেরকে এটা নিয়ে ভাবতে হতো একটু কিন্তু এরা চায়নার এদের কাছ থেকে এতটা টাকা নিয়ে এইসব নিয়ে বেচারারা ফেঁসে গেছে এখন। তো যতটাই হোক এরা বেরিয়ে আসতে চাইলে মানে বেরিয়ে আসতে পারলে খুবই ভালো হয়। nation টা আবার develop করুক। এখন তো মানে world cup টাও schedule ছিল আপনার আহ আহ asia cup টা sorry asia cup টা ছিল পাকিস্তানে post হওয়ার কথা ছিল। আজকে ওটা news এ দেখলাম আজকে দিয়েছে যে পাকিস্তান আহ বলেছে যে, ওরা host করতে পারবে না। এইসব কারণের জন্যেই, মানে কি? ওদের economy boost আছে ওরা নিজের মানে দেশের লোকগুলোকে ইয়ে করাতে পারছে না এখন কি করে host করবে? তো আজকে ওরা confirm করে দিলো যে ওরা host করতে পারবে না।

Asia cup টা তো এখন ঐটা অন্য হবে না হয় ইউ এ ই তে হবে নাহলে শ্রীলঙ্কা তে হবে। তো

এইসব জিনিস এইসব যে তারা আজকে host করতে পারছে না এটাতেও ওদের loss না country র?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

যে কিভাবে করে ওরা এই জিনিসগুলো থেকে বেরোবে? আর মানে কোনো মানে ভুল decision না নিয়ে, যদি সঠিক ভাবে ওটাকে সঠিক ভাবে কিকরে এগোতে পারবে সেটা সেটার চিন্তাভাবনা করা উচিত। নিশ্চই নিশ্চই এই কিছুদিন আগে আপ~ আপনি বললেন শ্রীলঙ্কার অবস্থা, একদম এই শ্রীলঙ্কারই অবস্থা দেখুন কিছুদিন আগে কি ছিল? কিন্তু আমি বলবো যে, শ্রীলঙ্কার খুব ভালো ওদের president টা পালিয়ে গেছে দেশ ছেড়ে। তো ঐটাই actually case হওয়া উচিত নয়, ঠিকাছে? atleast country সঙ্গে লেগে থাকা উচিত। কিন্তু ওরা এখন recover করেছে অনেকটা recover করেছে। মনে হয় পাকিস্তানকেও সেরকমই করা উচিত। আর যেই neighbouring countries গুলো আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে, তাদের কাছ থেকে support নিয়ে, সম্পর্ক ভালো করে, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। একদম একদম নিশ্চই তাই। তাই তো উচিত আমরাও সেটাই আশা করছি যেন সেইভাবেই তারা এগোবে বা সবকিছুই হবে। কিন্তু জানিনা কি হবে? যেমন পারভেজ মুশারফ আহ উনি সম্ভবত আজকেই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 যেখানে উনি অনেকটাই তার মানে আরকি অগ্রণী ভূমিকা ছিল। উনি কিভাবে যুদ্ধ লড়বেন? বা তো সেটাই আজকে আমরা ওটাই ভাবছি আজকে যেমন আমরা ভ্লাদিমির পুতিন যেমন আজকে যেভাবে এগোচ্ছে বা হেলেনস যেভাবে তার মানে নিজের দেশ ক্ষয় হয়ে যাচ্ছে একের পর এক মানুষ মারা যাচ্ছে, তাদের বাড়ি ভেঙ্গে যাচ্ছে, আহ খাবারের হাহাকার, current নেই, জল নেই তারপর এর পরেও কিন্তু নিজেদের ego কে বাঁচিয়ে রাখার জন্য, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। কারণ তারা জানে তাদের তো problem নেই তাদের life ঠিক চলতেই থাকবে। কিন্তু

মনে হয় না সব থেকে প্রথমে ওদের ওই যে আহ military rule আছে, ওই military rule টা কে dissolve করা উচিত। ঐটাকে যদি dissolve করে তাহলেই দেখবেন অনেক জিনিসগুলো মানে stable হয়ে যাবে। আর যেকোনো country তেই military rule থাকলেই ওদের গতিমতি টাই আলাদা থাকে। ওই গতিমতি তে ওই country বেশি দূর অব্দি যেতে পারবে না। কেন কি? এক না একদিন তো ওকে দাঁড়াতেই হবে। দেখাযাক কি হয় বাকিটা? আমরা শুধু মানে ভাবতে পারি আমাদের views দিতে পারি। কিন্তু ultimately করবে সব ওরাই, যেটা ওদের ভালো মনে হয়।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

আগামী দিন কিভাবে কি যাবে? আর কিভাবে কে কিভাবে survive করবে? সেটা দেখবার আছে। আর তারপরে আর আমাদের bengal এর কোথাই যদি বলি, আহ মোটামুটি আমাদের এখানে আয়ে দিন কিছু না কিছু সে কোনো না কোনো ধর্ণা হতেই থাকছে কেউ না কেউ কোনো revolve বিভিন্ন ব্যাপার চলছেই এর দাবি ওর দাবি মিলছে না। আজকেরও news এ যেমন দেখলাম, বোম নিয়ে যাচ্ছিলো কোনো বাইকে না কিভাবে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 কিন্তু তারমধ্যে যেমন একটা ভালো news আমাদের এইখানে যেমন আহ GT road যেটা আছে সেই GT road extension হচ্ছে। খুব সুন্দর ভাবে কাজ চলছে, ডানকুনি পর্যন্ত হওয়ার কথা। আহ বর্ধমানের ওখান থেকে তো পালশিটের পর থেকে আরকি। তো সুন্দর যাবে কাজ এগোচ্ছে আগামী দিন খুব ভালোই হবে হয়তো। latest news এর সঙ্গে আমরা এইভাবে আরো update থাকতে থাকবো হ্যাঁ? কি নতুন খবর আসে আমরা দেখবো? এবং accordingly আমরা সুযোগ পেলে আবার discus করি।

উদয়বাবু আবার কথা হবে আপনার সাথে।

একদম সানিবাবু আপনিও খুব ভালো থাকুন, আর খুব ভালোভাবে সময় কাটান। যা কিছুই যা হচ্ছে চিন্তাভাবনার বাইরে আমাদের যেটা করণীয় করে আমাদেরকে এগোতে হবে। এই আশা রেখে

আহ আপনাকে আমি এখন

একদম একদম good evening ধন্যবাদ। তো আজকে আমরা কথা বলতে চাই ইন্ডিয়ার cricket team নিয়ে আমাদের ইন্ডিয়ার cricket team অত্যন্ত দুর্দান্ত সুন্দর। এতটাই সুন্দর যে যেকোনো দেশের বা যেকোনো রাজ্যের দলের সাথেই কোনোরকম কোনোরকমের ম্যাচ জেতার সম্ভাবনা অত্যাধিক বেশি। তাদের মধ্যে কয়েকটি চেনা মুখ যেমন MS ধোনি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি, ভিরাট কোহলি তারপর ওইদিক থেকে জাসপ্রিত বুমরাহ এদের খবর আলাদাই। বট~ বল ব্যাট দিয়ে এরা যেন আমাদের মন জয় করে নিয়েছে। তো এরকমই একটি ছোট ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। ঘটনাটি সাধারণত সংবাদে ছাপা হয়েছিল সংবাদপত্রে তো সেখান থেকে আমরা জানতে পারি বুমরাহ সম্পর্কে মানে বামরাহ আলাপ-আলোচনা নিয়ে এবং অন্যান্য কিছু বক্তব্য নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। চোট বড়োই বালাই। জাসপ্রিত বুমরাহ পিঠের চোট সারাতে উড়ে যাবেন নিউ জিল্যান্ড। অকল্যান্ডে হবে তার অস্ত্রোপচার এমনটাই খবর। One day বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহর অস্ত্রোপচার করা হবে। কিন্তু ভারতের প্রাক্তন তারকা মদনলাল জানিয়ে দিলেন বুমরাহর কথা মাথা থেকে সরিয়ে ফেলা উচিত ভক্তদের, ইংল্যান্ডের হতে চলা বিশ্ব test championship ভারতীয় দল সুযুগ পাবেন উমেশ যাদব এমনটাই জানিয়েছেন মদনলাল। এগিয়ে আছে~ আসছে ইন্ডিয়ান premier league IPL নামতে পারবেন না বুমরাহ। বিশ্ব test championship এর আগে সুস্থ হবেন না এই peacerone day বিশ্বকাপের আগে যাতে সুস্থ হয়ে যান বুমরাহ সেকারণেই অস্ত্রোপচারের রাস্তা নেওয়া হচ্ছে। ভারতীয় cricket control board বুমরাহ কে নজর রাখছে~নজরে রেখেছে। মদনলাল বলেছেন বিশ্ব test championship এ উমেশ যাদবকে দলে নেওয়া হবে। যেখানে কমপক্ষে তিনজন pacers কে দরকার। একজন মাত্র spinner সুযোগ পাবে। বুমরাহ কে এবার ভুলে যাও ওকে এবার ছেড়ে দাও তোমরা। যখন বুমরাহ ফিরবে তখন ওকে নিয়ে ভাবনাচিন্তা করা যাবে। তাদের এখন ব্যবহার করা উচিত আমাদের, কবে বুমরাহ ফিরবে তা এখনই বলা কঠিন। এক বছরও হতে পারে দেড় বছরও হতে পারে তার থেকেও বেশি দীর্ঘ সময় ধরে বুমরাহ খেলছে। তার অর্থাৎ~ অর্থই লহো এর চোট গুরুতর। সেপ্টেম্বর থেকে খেলছেন না বুমরাহ মদনলাল বলছেন চোট সারিয়ে উঠতে সর্বাধিক তিন মাস সময় লাগে। পিঠের অস্ত্রোপচারের পরে মাঠে ফিরতে চার মাস সময় লেগেছে হার্দিক পান্ডেয়ার, মাঠে ফেরার পরে এই বুমরাই যে আগের মতো খেলবে তার guarantee কী? আগের বুমরাহ দেখতে হলে সময় দিতে হবে, চোট বড়োই বালাই। জাসপ্রিত বুমরাহ ফিরে চোট সারাতে উড়ে যাবেন নিউ জিল্যান্ড। অকল্যান্ডে হবে তার অস্ত্রোপচার এমনটাই খবর।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 কোরিয়ার গ্রাফ যেভাবে ক্রমাগত ওপরের দিকে মোর নিয়েছে তাতে প্রতিপক্ষ দলের batsman রা তাকে সমীহ করতে বাধ্য হবেন। তবে বিপক্ষ দলের captains এর কাছ থেকে এমন certifications পাবে তা বোধহয় স্বপ্নেও দেখেনি spinner ইন্ডোর test এ অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা

উঠে যায় লিওনের। জানান যে সেন ওয়ার্ন, মুরলি ধবনের মতো bowler খেলেননি তবে তার মতে এই মুহূর্তে ভারতে খেলার আসা সেরা বিদেশি bowler হলেন লিওন। রোহিতের কোথায় আমার কাছে ওর জায়গা উপরের দিকে যদিও আমি মুরলি ধবনের, সেন ওয়ার্নের মতো bowle দের খেলিনি। তবে বর্তমানে cricketer দের মধ্যে এই ওই সম্ভবত যা ভারতে খেলতে আসা এক নম্বর বিদেশি bowler উল্লেখ্য লিওন ইন্দোর

নাগপুরের প্রথম test এ অবশ্য একটি wicket নিয়েই সন্তুষ্ট থাকেন spinner সবমিলিয়ে চলতি তিনটি test দু দলের bowler দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উনিশ টি wicket নেন লিওন। series এ তার থেকে বেশি wicket নিয়ে কেবলমাত্র রবীন্দ্র জাদেজাই একুশটি নিয়েছিলেন। সুতরাং শেষ দুটি test এ বিশেষ করে ইন্দোর-লিওনের ঘূর্ণিতে ভারতীয় batsman রা ল্যাজে-গোবরে হয়েছে বলা মোটেও বউ হবে না। সাংবাদিক সম্মেলনে রোহিত~ রোহিত এও বলেন যে

রোহিত শর্মা নিজে চলতি গাভাস্কর trophy তে দুবার out হয়েছেন লিওন এর ball এ। দিল্লী তে ফেরাজের দ্বিতীয় test এ প্রথম innings এ লিওনের ball এ bolt হন hitman পরে ইন্দোরে তৃতীয় test এ দ্বিতীয় innings এ ball এ LBW হয়ে মাঠ ছেড়ে বেরোন ভারতের অধিনায়ক। এবার একবার তিনি run out হন।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 আহ আমাদের batting নিয়েই বলবে এটি হচ্ছে আমাদের ভারতের অধিনায়কের বক্তব্য। match হেরে হতাশার মুখে রোহিত শর্মা। batbatting ব্যার্থতা থেকে captain এর বহু সিদ্ধান্ত ইন্দোর test কেন হারলো ভারত? এই নিয়ে অনেক মু অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে আহ রোহিত শর্মা। এছাড়াও অন্যান্য প্রশ্নগুলি ছিল যেমন এরকম এক দুটি match হয় ইন্দোরে জঘন্য performance নিয়ে সাফাই রোহিতের। প্রাক্তনরা কি এমন pitch এ খেলেননি? ঘূর্ণি pitch নিয়ে সমালোচক দেড় মুখ বন্ধ করে বললেন রোহিত শর্মা। রেগে মেগে বার্তা পাঠালেন রোহিত পরের over এই ছক্কা হলো এছাড়াও আমরা আমাদের ভারতীয় cricket দলকে যতটাই নিম্নচোখে দেখিনা কেন এই সমস্ত সবই একটি আশ্চর্যকর ঘটনা। কারণ খেলার মধ্যে হার জিৎ লেগেই আছে। কেউ ভালো খেলবে, কেউ একটু খারাপ খেলবে এর মধ্যে থেকেই তো তৈরী হয়ে যাই আমাদের cricket game টি। শুধুমাত্র আমাদের cricket এর কথা বললে এখানে ভুল হবে আমাদের যেকোনো game কেই নজরে দেখা উচিত। সরাসরি কোনোপ্রকার-এর দলের সাথে আগ্রহে join করা উচিত নয়। যেমন আমাদের ভারতের মধ্যেই যখন খেলা হয় শুধুমাত্র এশিয়ার championship এ যখন আমাদের খেলা হয় তখনি আমাদের মধ্যে ধরুন পাকিস্তান আসে, বাংলাদেশ আসে তখন আমরা তাদেরকে কতো ছোট নজরে দেখি। কিন্তু অনেক ক্ষেত্রে তারাও হয়তো আমাদেরকে অনেক কাজে সাহায্য করে তো সে ক্ষেত্রে আমাদের ভারত তো অবশ্যই better সবদিক থেকে সেটা আমরা জানি। কারণ আমাদের ভারতের অধিনায়ক থেকে শুরু করে প্রত্যেকটি batsman প্রত্যেকটি bowler দারুন খেলে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয় যেন তারা কনজায়গায় কোনোএকটি ভুল করে। কোনোএকটি ভুল করেছে বা তাদের ভুলভ্রান্তির কারণে আমরা মাঝে মাঝে হেরে যাই। তবে হার তা আমাদের খেলার মধ্যে গণ্য হয়ে উচিত । কারণ এরকম হার জিৎ না হলে কোনোদিনই একটা খেলার মধ্যে সেই আনন্দটাই লাভ পাওয়া যায় না। সবসময়ে যদি ভারত-পাকিস্তান match এ ভারতই জিতে যায় তাহলে তো সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই আমরা হতাশাই হবো কারণতো আমরা দেখতেই যাবোনা খেলা কারণ ভারত-পাকিস্তান এর match হচ্ছে আমরা জেনেই গেলাম ভারত জিতবে চলে গেলাম আর খেলা দেখার কি দরকার। তো এরকম এক অদ্ভুত সুচনাপূর্ণ match গুলোকেই আমাদের কে সবসময় দেখা'উচিত। আর সবসময় আমরা বলে রাখা উচিত যে আমাদের ইন্ডিয়ান cricket team পাল্টাবে কারণ সবারই বয়স বাড়ছে, বিরাট কোহলিরও বয়স বাড়ছে, অধিনায়ক রোহিত শর্মারও বয়স অনেকটাই বেড়েছে। সবাই একদিন খেলা ছেড়ে চলে যাবে MS ধোনির মতো, মহেন্দ্র সিং ধোনির মতো।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

কিন্তু এই উত্তেজনা আমাদের সবসময়ে সঠিক পথে রাখা উচিত। যেমন তেমন করে ভাবলে আমাদের এই দুর্নীতির পথে আমরা পড়তে পারি। তো এইসমস্ত জিনিস ভাববার পরে আবার জাসপ্রিত বুমরাহর ওপর আমরা আসি নজর দিই। জানতে পারি ইংল্যান্ডে যখন বিশ্বকাপ championship ভারতীয় দলে সুযোগ পেয়েছিলো উমেশ যাদব এমনটাই জানিয়েছিল মদনলাল।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 মদনলাল বলেবল~ বলেছেন বিশ্ব test championship এ উমেশ যাদব দলে নেওয়া হবে। এখানে কমপক্ষে তিনজন pacers কে দরকার। একজন মাত্র spinner সুযোগ পাবে, বুমরাহ কে এবার ভুলে যাও।